আর পেছনের দিকে একটু দূরে দেখা যাচ্ছে যে সিঁড়ি বানানো আছে বসার জন্য পরপর পরপর সব সিঁড়ি বানানো আছে।

আসলে এটা একটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন । মানে ট্রেনিং সেন্টার সেটা পুরোনো হয়ে গেছে অনেক দেখতে তাই মনে হ--

উম দু হাত দু হাত করে তিন জনই মিলিয়ে দেখছেন একজন টুপি পরে আছেন আর দু জনে টুপি পারেননি ।

এই বিল্ডিং টা দেখতে খুব সুন্দর লাগছে।

আর লোকগুলো বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছে। সিমেন্ট গুলো এনে এনে দিচ্ছে। কিছু লোক দাঁড়িয়ে আছে কিছু লোক কাজ করছে।

আর সামনে একটা ফুল দেওয়া আছে সুন্দর লাগছে ফুলদানি তে ফুল দেওয়া আছে ।

এই ফটোটা টা দেখে দৃশ্য টা খুব মন ছুঁয়ে গেলো খুব সুন্দর লাগছে।

আর দোকানের যে চাল ডাল যা আছে বাইরে সুন্দর করে রাখা আছে ।

গাছ গুলো কয়েকটা গাছ আছে আর ছোট্ট একটা ঘর আছে সা--

বাচ্চারা যে পার্কে এসে স্লাইডিং করে সেরকম কোনো জায়গা।

এই ছবিটাতে একটা ঘরের ডিজাইন দেখানো আছে।

ঘরের ডিসাইন টা দেখানোই হইয়াছে এখানে ।

এই ফোটো টাতে দেখা যাচ্ছে এটা একটা স্টেডিয়াম ও লেখাও আছে কল্যাণী স্টেডিয়াম ।

এই ফটো টা তে গাছ গুলো দুই দিক দিয়ে লাগানো আছে। সা লম্বা সারি করে লাগানো আছে আম গাছ বলে মনে হচ্ছে।